ছবিটি একটি ছোট বাড়ির সামনের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি দোকানের সাইনবোর্ড দেখা যাচ্ছে।

কয়েকজন লোক বসে আছে।

ছবিটি কোচবিহার অডিটোরিয়াম -এর একটি বাহিক দৃশ্য দেখা যাচ্ছে।

দোকানগুলোর সামনে লোকজন ভির জমেছে।

দোকানগুলোতে আলোকিত করা হয়েছে।

ছবিটি একটি গাড়ির সার্ভিস সেন্টার -এর দৃশ্য দেখা যাচ্ছে।

দণ্ডের পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে।

দোকানটি খুব রঙিন ও সুন্দরভাবে সজ্জিত।

রাস্তার অন্য পাশে একটি বড় টাওয়ার দাঁড়িয়ে আছে।

টাওয়ার -এর চারোপাশে গাছপালা রয়েছে।

আলোর ঝলমলের ভিতরে লোকজন নাচছে ও ঘুরে ঘুরতে দেখা যাচ্ছে।

দোকানটির সামনে মোটরসাইকেল এবং গাড়ি পার্ক করা আছে।

ছবিতে একটি ঘরের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিটি একটি গেটের দৃশ্য দেখা যাচ্ছে।